নে কেক থেকে শুরু করে। সব খাওয়া দাওয়া ।

যে অ্যা একটি সাউথ ইন্ডিয়ান ভাষায় লেখা অ্যা কিছু একটা লেখা আছে এবং তার সামনে অ্যা একটা গণপতির মূর্তি আছে।

আ যেখানে পাশে অনেকজন দাঁড়িয়ে আছে পু পুরো লাইটিং -এ কভার আপ করা আছে জায়গাটা।

একটি রাস্তা আর যেখানে আমার ফিজিক্স সাইট -এর একটা জায়গা এখানে টোটো --

তোদের একটা ফটো যেখানে অনেকগুনো বুদ্ধ আছে।

এবং দেখা যাচ্ছে একজন একটা-আ-আ পেঁপে গাছ আছে এবার পেঁপে গাছে তিনটে পেঁপে ঝুলছে-এ ।

সাথে ডান্সিং হবে এবং অনেক লোক গল্প করবে।

ড্রেস আপ এর জন্য কস্টিউম পড়েছে।

অনেক স্ট্রীট ফুড এর জন্য দোকান --

হল একটা সুন্দর ভাবে সাজানো গোছানো হয়।

এবং কতটা স্টুডেন্ট বসে আছে। সামনে টিচার -রা আছে যেখানে --

ছেলেকে নিয়ে বাইক -এ করে যাচ্ছে এবং তার পেছনের মূর্তিটা খুব সুন্দর।

বিখ্যাত এখানে যাবতীয় রকমের --

সাথে ট্যাটু -ও করা হয়। যে ইন্টারেস্ট থাকে সে এখানে নিতে পারে।

আহ এখানে একটা মেইন্টেনেন্স -এর কাজের জন্য সব বাঁশ টাশ বাঁধা আছে ।